বিড়বিড় তবক যা তিনি শৈশবে হৃদয় দিয়ে শিখে ছিলেন কণ্ঠস্বর দুর্বল হয়ে উঠলো তার শেষ কথা ছিল বাসদেব আমি তোমাকে প্রণাম করি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

ঝাঁসি কে ধ্বংস করেছে? আঠারোশো আটান্ন সালে মার্চ মাসে british সৈন্যরা অবরোধ করে। বুন্দেল খন্ডে শ্রীলংকা প্রতিষ্ঠিতের পর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

লক্ষীবাঈ অর্থাৎ ঝাঁসির রানী আঠারোশো পঞ্চাশ এর দশকে ব্রিটেনে তার রাজ্যকে সংযুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

কেন রানী লক্ষীবাঈ অনুপ্রেরণা? লক্ষীবাঈ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের একটি প্রধান ব্যক্তি ছিলেন যাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের হিসাবেও চিহ্নিত করা হয়।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 লক্ষীবাঈ কেন গুরুত্তপূর্ণ? আঠারোশো সাতান্ন এবং আটান্ন সালের ভারতীয় বিদ্রোহের সময় লক্ষীবাঈ কে তার বীরত্বের জন্য স্মরণ করা হয় ঝাঁসির দুর্গ অবরোধের সময় বাঈ হানাদের

সকল ভাবে আক্রমণ করার পর তিনি পরেই যুদ্ধ নিহত হন। রানী লক্ষী বাঈয়ের বিখ্যাত স্লোগান কি ছিল? ম্যা আপনি ঝাঁসি নাহি দুগা এই স্লোগান টি বলেছিলেন রানী লক্ষীবাঈ। কিভাবে রানী লক্ষীবাঈ একটি প্রবন্ধ লিখতেন? আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে শুরু হয় তখন ঝাঁসির রানী লক্ষীবাঈ ছিলেন একজন অনুগত দেশ প্রেমী এবং একজন গুরুত্তপূর্ণ স্বাধীনতা সংগ্রামী। তার শক্তিই ছিল তার সাহস এবং british দের কে নিষ্ঠুর british সাম্রাজ্যের কাছে নত শিখরের প্রত্যাখ্যান করা ছিল তার সাহসের একটি প্রধান উদাহরণ তিনি শক্তির সাথে british দের সাথে যুদ্ধ করেছিলেন এবং উন্তিরিশ বছর বয়সে যুদ্ধে মারা যান।

ইউরোপ রানী লক্ষীবাঈ এবং তাতিয়াটোপির বিরুদ্ধে british বাহিনীর নেতৃত্ব দেন এবং তাদের পরাজিত করেন তিনি আঠারোশো সাট সালে british সেনাবাহিনীর command র হিসেবেও দায়িত্ত পালন করেন। ঝাঁসির রানী কে ছিলেন চার নম্বর? লক্ষীবাঈ ঝাঁসীররানী এবং আঠারোশো সাতান্ন আটান্ন সালের ভারতীয় বিদ্রোহের নেতা হিসাবে পরিচিত ছিলেন তাকে শাসক হিসাবে গৃহীত করা হয়নি এবং ঝাঁসি british দের দ্বারা মতবাদের অধীনে দখল করা হয়েছিল তিনি তিনি বিদ্রোহী বিদ্রোহ করেছিলেন তাতিয়াটোপি সমর্থন ও করেছিলেন তিনি গোয়ালিয়র যুদ্ধে british দের দ্বারা নিহত হন। আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে রানী লক্ষীবাঈ এর ভূমিকা কি ছিল? ভারতীয় বিদ্রোহে লক্ষীবাঈ সাহসিকতার জন্য বিখ্যাত লক্ষীবাঈ ঝাঁসির দুর্গ অবরোধের সময় দখলদার সৈন্য দের তীব্র বিরোধিতা করেছিলেন এবং তারা যোদ্ধাদের সংখ্যা বেশি হওয়ায় হওয়ার পরে হাল ছেড়ে দিতে তিনি ভয় পাননি।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 একজন লেখিকা যিনি রহস্য ইতিহাস এবং সামরিক ধারা নিয়ে কাজ করছেন তনুশ্রী পোদ্দার এবং এখন শিশুদের জন্য তার দ্বিতীয় বই নিয়ে নিয়ে এসেছেন যার নাম রানী লক্ষীবাঈ এর কিশোরী diary আঠারোশো আটান্ন সালে ঝাঁসির রানীকে কে হত্যা করেছিলেন? British রা পাল্টে আক্রমণ করে এবং লক্ষীবাঈ মারাত্মক ভাবে আহত হন যেহেতু তিনি চান নি যে তার দেহ british রা দখল করুক তিনি একজন সন্ন্যাসীকে তাকে দাহ করতে বলেছিলেন আঠারোশ আটান্ন আঠারোই জুন তার মৃত্যু মৃত্যুর পর এটাকে আমরা মৃত্যু বলবোনা নিশ্চই তিনি শহীদ হয়েছিলেন এক বিরাট স্বাধীনতার যুদ্ধে এই যুদ্ধ ছিল british দের বিরুদ্ধে তার ইচ্ছে অনুযায়ী তার মৃত দেহ দাহ করা হয় এবং লক্ষীবাঈ এর মৃত্যুর

ঝাঁসির রানীর দপ্তক ছেলের কি হল? রানী লক্ষীবাঈ এর মৃত্যুর পর সবাই ভেবেছিলো যে তার ছেলে দামোদর রাও মারা গেছেন এবং কেউ তার কথা বলেনি যাই হোক british সরকারকে তাকে ইন্দোর নিয়ে আসে british সরকার তাকে ইন্দোর এবং সেখানেই বসতি স্থাপন করে তারা তাকে মাসিক দুশো টাকা pension দিয়েছে আবেগে একজন photographer দামোদর পেশাগত ভাবে তেমন কিছুই করতে পারেন নি। রানী লক্ষীবাঈ এর ঘোড়ার নাম কি ছিল? প্রযন্ড যুদ্ধের পর british সৈন্য বাহিনী ঝাঁসিতে প্রবেশ করলে রানী লক্ষীবাঈ তার ছেলে দামোদর রাও কে তার পিঠে বেঁধে দুই হাত দুটি তলোয়ার বাবহার করে সাহসিকতার সাথে যুদ্ধ করেন। যে জায়গা থেকে রানী লক্ষীবাঈ লাফ দিয়েছিলেন সেই সেখান থেকে যে ঘোড়ার ওপর তিনি বসেছিলেন সেই ঘোড়ার নাম বাদো। গল্পের শেষে রানী লক্ষীবাঈ এর কি হয়েছিল? রানী লক্ষীবাঈ আঠারোই জুন আঠারোশ আটান্ন সালে গোয়ালিয়র যুদ্ধ করার সময় তিরিশ বছর বয়সে মারা যান তিনি মারা যাওয়ার সময় সৈনিকের পোশাক পড়েছিলেন। তিনি দিন পর গোয়ালিয়ার british এর হাতে ধরা পরেন।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

হ্যাঁ রে এই চলে যাচ্ছে। আর বাড়ির লোক? হ্যাঁ বাড়ির লোক বেশ তো মোটামুটি ভালোই আছে। এবার আহ আমার একটু problem হয়েছে জানো? হম কি হয়েছে? কি হয়েছে বলতে গেলে তোমার আমি তো সেই আহ ফুটবল খেলি তো, একটু তো আজকে সকালে practice এ গিয়েছিলাম তো আজকে একটু পা তে লেগে গেছে। তো খুব ব্যথা করছে বুঝলে ওহ তো কিভাবে লেগেছে? মানে পা~পাথরে না কোনো কিছুতে লেগেছে আহ কিভাবে বলতে গেলে তোমার ওই আহ ধরো যে আমরা long মাঠ খেলছিলাম তো, দিয়ে যে corner kick বলে না corner kick হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উম তো ওখানে মানে একটা আহ ঢিল ছিল ঠিকাছে? মানে একটা পাথর type এর জিনিস ছিল। তো আহ corner kick করতে গেলে যেখানে বলটা বসায়, তো ওখানে ধরো মানে boot পড়েছিলাম অবশ্যই বলে অতটাও মানে ক্ষতি হয়নি তো একটু লেগে গেছে। তো ধরো পাথরটা ছিল দিয়ে ধরো বল~বলে মেরেছি plus তোমার ওই পাথরেই মেরে দিয়েছি। নিয়ে একদম বুড়োআঙুলে সেই, কি বলবো মানে একদম সেই অনেক ব্যাথা করছে বুঝলে তো ডাক্তার দেখলাম আজকে আরকি আজকে দেখলাম দিয়ে বলছে ওষুধ খাও। হ্যাঁ ওহ নিয়ে তাহলে এখন তাহলে অবস্থা এখন কেমন আছে পা টা? এখন বলতে গেলে, এখন একটু বেশ ভালোই লাগছে, কারণ আহ ডাক্তার spray নাকি spray অনেককিছু করলো। তারপরে একটু bandage করে দিলো। দিয়ে এখন বেশ ভালোই লাগছে। আর তোমার বাড়ির সবাই কেমন আছে? হম হম আমার বাড়ির সবাই ভালো আছে। কাল থেকে আমার একটু শরীর খারাপ। মানে একটু হ্যাঁ ডাক্তার দেখা~ দেখাচ্ছি ঠিকাছে? তো ডাক্তার মানে দেখি কালকে যাবো, ঠিকাছে? আজকে যেতে পারিনি কালকে যেতে পারিনি।

ও ঠিকাছে ডাক্তার দেখাও ভালো করে হ্যাঁ? তখন মানে কি বলবো এখন যা চলছে মানে কি বলতো একটু কিছু হলেই সেই বিশাল ব্যাপার বুঝলা তো

হ্যাঁ হ্যাঁ দেখি কি হয়? আর কি করছিস এখন? আহ এখন বলতে গেলে ওই কি বলবা? আজকে বাড়িতে আছি তো, একটু মাঠ দিয়ে ঘুরতে এলাম সবাই বন্ধুগুলা বলছে চল আজকে সেই উম মনে পড়ছে? ছোট বেলায় কি করতাম? সেই কুল খেতাম তারপরে তোমার অনেক কিছু করতাম। টমেটো ফোমেটো সব চুরি করে খেতাম। তো আজকে বাড়িতে আছি তো সবাই মিলে চ একটু মাঠ দিয়ে ঘুরে আসি আহ দেখে এলাম আরকি। তুই কোথায় এখন?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

তো এখন কি বলবো? মানে আমাদের আহ এই গাছ গুলো সব কেটে দিচ্ছে জানিস? তো মানে খুব মানে খারাপ লাগছে বুঝলি? মানে এই তো তোমার আহ আমাদের এই পাশে একটা মানে ইয়ে আছে তোমার ডাঙ্গা আছে তো, তো ওখানে কিছু গাছ ছিল তো সবাই কেটে দিচ্ছে, হ্যাঁ? তা খুব খারাপ লাগছে বুঝলা? গাছ গুলা সব কেটে দিচ্ছে একদম। হম তো কেন? গাছ কেটে কি কোনো building বা কোনোকিছু বানাবে নাকি? যে এত গাছ কাটছে। হ্যাঁ এখানে building বলতে গেলে মানে কি? মানে জমিটা ছিল মানে কি মানে আমাদেরই আমাদের একটা কাকা হয় ঠিকাছে? তো কাকার জমিটা কাকা চাষ মানে চাষ করতো কি গাছ লাগিয়ে ছিল। আহ তো এবার বলছে নাকি যে জায়গাটা আমাদের, ঠিকাছে তো ওখানে গাছ অনেককিছু লাগিয়েছিল। যেমন আহ অনেককিছু ছিল, তোমার আম তারপরে লিচু অনেককিছু ছিল। তারপরে অন্যান গাছ ছিল তোমার ওই আহ সোনাঝুরি বা মেহগিনি ছিল। দিয়ে ওরা বলছে কি এই যে জমি টা আমাদের। দিয়ে বলছে গাছ কাটবো দিয়ে আমরা আবার চাষ করবো। এইরকম ধরণের কথা বলছে বা আমরা বাড়িও করতে পারি এইভাবে বলছে। তো এবার আমাদের আর কিছু বলতে পারছে না। যেহেতু আমাদের কাছে কাগজ নেই এবার বলছে আমাদের জমি।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 ওহ তো না এটা তো ধর ঠিক না মানে ধর তোরা যখন গাছ লাগিয়েছিস তখন গাছটা তো ধর কাটার তো ধর মানে যতই ওর জমি হোক but গাছটা কাটা তো ধর বেআইনি। সেই হিসেবে তাহলে এগুলোতে তুই মানে থানা তে বা কোথাও গিয়ে complaint করতে পারিস। হম সেটাই সেটাই ওটা আমি ভাবছিলাম। তো কি মানে এখানে থানায় আহ আহ মানে কি বলবো মানে বলতে গেলে কি এখানে আমাদের বলতে গেলে এটা আমাদের মানে ঠিক জমি না ওটা হ্যাঁ? ওদেরই বটে। তবে কিছু করবোনা ভাবছি তো আমাকে কাকা বললো যে, অসুবিধা নেই ঠিকাছে যা করছে কোরুকগে ওরা তো আমাদের একটা ইয়ে আছে মানে জায়গা আছে প্রায় ওই দশ কাটা মত। তো আমাকে বলছে বা আমিও বললাম যে ঠিক আছে অসুবিধা হবে না but আমরা একটা বাগান করে নেবো আবার। আহ তো তুমিও থাকবা তো আমায় বলছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো ঠিকাছে ওরা যা করছে করুক। কোনো problem নেই তো তুই একটা করতে করবি মানে বাগান করবি। তো আমি বললাম ঠিক আছে বেশ করবো মানে এভাবেই বললো আরকি কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই চিন্তা নেই আমিও আছি আমিও তাহলে যাবো। তাহলে একসঙ্গে ধর গাছ গুলো লাগাবো ধর ফুলগাছ তারপর ধর সবজি তোর others যত যা গাছগুলো হয় সেই হিসেবে মানে জায়গা হিসাবে হিসেবে লাগাবো। যেমন যেমন মাটি থাকবে সেই হিসেবে সেই তে~তেমন গাছ লাগাবো। তাহলে কি বলতো সব থেকেই মানে সুবিধা হবে, তাইনা সেটাই একদম গাছ থাকাতো ভালো না? গাছ থাকলে মানে কি বোলো তো, গাছ মানে তো জানোতো গাছ মানে হচ্ছে একটা জীবন হ্যাঁ? এবার ধরো কি বলোতো? গাছ মানে হচ্ছে তোমার গাছ যা দিচ্ছে আমাদের সেটা হচ্ছে carbon dioxide আর আমরা পাচ্ছি এই oxygen দিচ্ছে। আর আমাদের যেটা নিচ্ছে সেটা oxide এই মানে carbon dioxide. তো মানে কি বলোতো ওই গাছ কাটা হয় না? তো অনেক কষ্ট হয় বুঝলা? কারণ গাছ হচ্ছে অনেক মানে ভালো জিনিস দেখো তুমি গাছ যদি থাকে না, ধরো আমি কোথায় বলছি। আহ আমাদের মানে আমরা যে ground এ field এ খেলি তো তো ওখানে অনেককিছু গাছ আছে তো ধরো যখন আমরা খেলছি এবার ধরো তো আমরা একটু রোদে খেলছি তো ওখানে গিয়ে বসছি একটু ছায়া পাচ্ছি। হ্যাঁ তো সত্যি গাছ থাকা সত্যি খুব ভালো বুঝলা হ্যাঁ দেখ গাছ তো থাকা অবশ্যই ভালো। গাছ যদি না থাকে তো ধর মানুষ ও থাকবে না। কারণ ধর পুরোপুরি ওদের উপর আমরা নির্ভরশীল, ঠিকাছে মানে ধর একশো percent এর উপর ninety percent ওদের উপরেই আমরা নির্ভরশীল। কারণ ওরা যদি আমাদেরকে oxygen না দেয় আর ওরা যদি আমাদের কাছে carbon dioxide না নেয় তাহলে না আমরা বাঁচবো না ওরা বাঁচবে, ঠিকাছে দুজনেই মানে দুজনে দুজনের উপর নির্ভরশীল। ঠিকাছে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

জঙ্গল কত রাস্তা ঘাটের ধারে ধারে তো আগে ধর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

এ তো তখন দেখেছিলাম যে, অনেক প্রচুর বিভিন্ন ধরণের গাছ ছিল। হ্যাঁ তো এখন যাচ্ছি তো দেখছি এখন প্রায় সব ফাঁকা করে দিয়েছে। মানে ওই যে একটাই problem একটাই মানে উদ্দেশ্য যে হ্যাঁ টাকা পয়সা পাবো এরকম ব্যাপার। এখন তো সেটা বুঝঝে না যে একটা গাছ লাগালে আরো তিনটা গাছ লাগাতে হয়। বুঝলা

মানে এখনও আগেকার থেকে এখনও এখনও তো তও অনেক পুলিশ টুলিশ হয়েছে। but এখন অতটা ধর কিছু হয় না। but তাও এখনও মানুষ সাততা আটটার পর ওদিক দিয়ে যেতে ভয় পায়। ঠিকাছে? কারণ ধর ওদিকে ডাকাতি টা বেশি হয়।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 সে বলছে যে এখানে অনেক কিছু ই হয় মানে তোমরা সব সাবধানে থেকো তো এভাবে বললো বুঝলা তো ওটা শুনেছি সবাই বলে যে হ্যাঁ ওখানে অনেক চুরি মানে ই করে আরকি ডাকাতি চলে এরকম। হম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 তো আমরা ভাবছি হয়তো দেখ মানে কিছু হয়ে যাবে এবার। তো হ্যাঁ ওখানে দেখলাম দেখছি ওখানে তারা হয় ডাকাতি নয় ওখানে আছে তোমার পুলিশ আছে তো বেশ ভালোই লাগলো। অতটা আমাদের ক্ষতি হলোনা বা বুঝলা এরকম ব্যাপার হম হম হম ওটা ওটাই মানে এখন এখন তো তাও পুলিশে guard দেয়। but আগে ধর পুলিশ ব্যা~ব্যাপারটা অতটা ছিল না সেহেতু আগে প্রচন্ড ডাকাতি হতো। আর আগে অনেক ঘন জঙ্গল ছিল। মানে গাছ প্রচুর অনেক গাছ লাগানো ছিল তো তো সেই হিসেবে ধর ওদের পালাতেও সুবিধা হতো। কেউ ওদের ধরতেও পারতো না। হম তারপরে আগেকার দেখ গাছের উপর গাছের ওই গাছ থেকে মানে ধর ওই গাছে দড়ি বেঁধে দিতো। বা ধর কোনো গাছের গুড়ি কেটে ফেলে দিতো। নিয়ে এমনি করে ডাকাতি করতো। ঠিকাছে but যেগুলো এখন হয় না যেহেতু পুলিশ আছে plus ধর জঙ্গল কমে গেছে গাছ কেটে কেটে। তো easily ওরা ধরতে পেরে যাবে ওদিকে। হ্যাঁ তো তাই জন্যেই আর ওতো ডাকাতি হয় না। সেটাই সেটাই একদম আহ বলছি এখন তাহলে কাজ কিছু করছো নাকি এখন ফাঁকা আছো না কাজ করছো কিছু না এখন ফাঁকায় বসে আছি। হম কোনো কাজ টাজ করছি না। তো দেখি আমি এটা ভেবেছিলাম যে, একটা মানে farming type এর করবো। যে মানে হয় না গাছ লাগাবো গাছ লাগানো farming type এর ওইটা। তো দেখি তুই তুই তো বললি যে, করবো তো তাহলে তোর সঙ্গেই করবো। হম তা সেটা খুব ভালো হয় তো। আমি এটা ভাবছিলাম যে, বলবো তো আমি ভাবছিলাম ফোন করবো তো তুই করলি এই time এ। তো আমার recharge ছিল না না আমি ফোন করতাম এবার। তো আমি এটাও ভাবছিলাম যে বলবো তা বেশ ভালোই হলো মানে আমার সাথে একসাথে মত মানে আহ জিনিসটা করবো আর কি বেশ ভালোই হবে। মানে আমি কি ভাবছি? দেখ আমি ভাবছি যে, আমাদের যা মানে আমা~আমাদের কাকার যে জমিটা আছে না? সেটা তে মানে বললাম তো ওই দশ কাটা মতো আছে। তো ওখানে ভাবছি ভালোভাবে একদম আহ net দিয়ে ঘিরে একদম ভালোভাবে মানে ভাবছি গাছ মানে বিভিন্ন ধরণের গাছ লাগাবো। যেমন মেহগিনি আহ সোনাঝুরি বা এইসব মানে কি মানে এই মানে কি বলবো মানে আম হ্যাঁ পিয়ারা এসব গুলো লাগাবো না। মানে যাতে কি বলবো যে, মেহগিনি হ্যাঁ এসবগুলো এসবগুলো গাছ এগুলো লাগালে ভালো হয়। আবার শুনেছি নাকি মেহগিনি গাছে নাকি সেই বন্দুক নাকি হয় এটা শুনেছিস

চোট টোট দেয় মানে ব্যাপার বা others মানুষের ব্যাপারটা না বেশি হয়ে যাবে but চিন্তা নেই কি বলতো? আহ ধর আমাদের দুদিকেই কাজ হবে। একদিকে হবে ধর গাছ লাগানো হবে আর একদিকে ধর ওই গাছগুলোকে কেটে বিক্রি করা হবে। তুই যখন ধর একটা গাছ কাটবো তখন আরও তিনটে গাছ লাগাবো তবে একটা গাছ কাটবো। তাহলে ধর সব দিকই সমান থাকবে তাইনা? সেটাই সেটাই একদম একটা গাছ কাটবো না হয় দু তিনটে গাছ লাগাবো কি হয়েছে। আর হ্যাঁ যেটা বললাম যে, চুরি ডাকাতি তো? ওটা কিন্তু আমাদের এদিকে অতটা নেই ঠিকাছে? অতটা problem হবে না। তো আমি বলছিলাম যে আহ আমিতো preparation নিচ্ছি যে করবো তো আহ বলছি তোর কিছু জানা আছে কি? যে মানে যে গাছ কোথা থেকে নেওয়া মানে আনানো হয় বা কিছু মানে কিছু জানা আছে কি? তোর কোনো বন্ধু মানে করে বা এইসব জিনিস মানে কিছু? না মানে আগে আহ আমার একটা ধর তখন আমি ধর অতটা interest ছিলাম না। তো তখন আমাকে একটা মানে মানে কি বলবো একটু দূরের বাইরের মানে আমার মামার বাড়ির side এর একটা লোক আমাকে বলেছিলো যে যদি কোনোদিন কোনো মানে বড় বা সেই তুই যে গাছ গুলো বলছিস সোনাঝুরি বা কোনোকিছু গাছগুলো তো সেই গাছগুলো যদি দরকার হয় তো আমার সঙ্গে contact করো। তাহলে এখন যখন আমার ইচ্ছা হয়েছে তখন আমি তাহলে একবার মামার বাড়ি গিয়ে দেখে আসবো যে আর ওর সঙ্গে contact করে আসবো। আর তেমন হলে তখন কোনো বাইরে থেকে গিয়ে গাছ আহ export করে নিয়ে চলে আসবো। চিন্তা হবে না মানে

একটা গাছ তো কম সে কম চার থেকে পাঁচ ফুট করে সরাসরি লাগাতে হবে। তো একটা দশ কাটা জমি তে তাও মোটামুটি maximum কতগুলো লাগবে মানে একটু আন্দাজ আছে তোর না তেমন ভাবে ধর আমার জমির দিকথেকে কোনো আন্দাজ নেই। কারণ ধর আমি ওই কাঠা বা বল বা কোনোকিছু বল আমি বুঝি না। যে কত কাঠা মানে কতটা আন্দাজ হয় না আমার মানে কতটা জায়গায় এক কাঠা বলে বা কিছু ঠিকাছে? তো সেই হিসেবে আমার কোনো আন্দাজ নেই।

একশো piece বা কিছু নিয়ে আসবো সামান্য। সেটাই ওটাই বলছিলাম আমি ওই কম সম তোমার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 আহ তুমি আগে সব করতে বা ইয়ে হয়েছিল তো কেমন কি গাছ নিলে ভালো হয়? এসবগুলো একবার জিজ্ঞেস করবে ঠিকাছে? নিয়ে আমাকে ফোন করবা আবার হম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

হম হম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 আর হ্যাঁ আমার কি নাম? আমি জানি না তোকে তাই জন্য জিজ্ঞেস করছি যে, কি নাম জানিস? সেরম কিছু আমার তো জানা নেই মানে যেটা বললে আমি বুঝতে পারলাম না। যে সাদা গাছ কি? মানে কি একটু ভালো ভাবে বললে ভালো হয়। মানে কি বলতো? ওর আহ যে গদিটা হয় গোটা যে যে গতি টা ওটা পুরো সাদা colour type এর হয় মানে সাদা সাদা type এর হয়। আর পাতাগুলো ধর সবুজ হবে natural. ওহ ওটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা ওটা সেই ইউক্যালিপ্টাস না কি বলছিলে গাছটা তো নাকি, অনেক লম্বা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক লম্বা হয় অনেক লম্বা হয়। Hello বলছি হ্যাঁ ওটা ওটাই ঐটা ওটাই বুঝলা যেটা বলছিলা যে অনেক লম্বা হয় বা সাদা মানে গাটা বা সবুজ পাতা হ্যাঁ ওটা হচ্ছে তো ওই ইউক্যালিপ্টাস গাছ। তো ওগুলো ভাবছি কিছু নেবো মানে কি মানে আমিতো ভাবছি না যে একই গাছ লাগাবো। হয়তো কিছু থাকবে সোনাঝুরি কিছু থাকবে আহ মেহগিনি কিছু থাকবে ইউক্যালিপ্টাস এইসব গুলো লাগাবো। আর মানে যদি ইচ্ছে হয় তো কিছু কিছু লাগাবো এই দু তিনটে করে ওই তোমার এই আমগাছ বা পেয়ারা মানে কিছু খাওয়ার জন্য আরকি, বুঝলা হম হম হম সেই সেই আর কি বলতো? ইউক্যালিপ্টাস গাছ আমি দেখেছি ধর সুন্দরবন অঞ্চলে বেশি থাকে। কারণ কি বলতো ওই ধারে ধর আহ যে সাপগুলো হয়না? সেগুলো ওই গাছের উপরে মানে জড়িয়ে মানে তারপরে নিচের দিকে ঝোলে তো তাই জন্যেই বললাম।

ওদিকে প্রচুর গাছ লাগা আছে তো মানে অনেক সব গাছ কাটছে। ঠিকাছে? তো আমরা ওখান থেকে আহ মানে আমরা চায়না যাচ্ছিলাম চায়নাতে আহ তো ওখানে নামলাম দিয়ে ও~ওদেরকে জিজ্ঞেস করছি যে গাছ গুলো কেটে দিচ্ছো তো গাছ কাটা তো ভালো না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

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অমনি মানুষগুলো ঠিক আছে যেগুলো যারা বললো যে, হ্যাঁ একটা গাছ কাটছি তো কি হয়েছে ভাই আমি আবার তিনটে গাছ লাগাবো। but দেখবি অনেকে গিয়ে বলবে যে, আহ তুমি কেন বলতে যাচ্ছো? তোমার কি? আমি আমি আমি কাটছি আমার জায়গায় গাছ। তো তুমি কেন বলছো এগুলো দেখবি অনেকে বলে তাইনা হম সেটাই সেটাই বলবে তো হ্যাঁ সেটা অবশ্যই বলবে। যেমন আমি কথায় বলছি যেমন আমার কাকারটা হলো হ্যাঁ ও বলছে আমাদের জমি আমি আমি গাছ কাটতেই পারি তো তোমার কিচ্ছু করার নেই, সেরম একটা ব্যাপার। এবার সব মানুষতো সমান নয় এবার ধরো হয়তো কেউ ভালো মানে কিছু লোক ভালো আছে, কিছু লোক খারাপ আছে। তো ওদের সত্যি ব্যবহারটা খুব সুন্দর লাগলো। বা কি ওদের কথা শুনে সত্যি খুব ভালো লাগলো। কারণ তারা বললো যে, হ্যাঁ আমরা হয়তো একটা গাছ কাটছি তবে আশাকরি মানে আশাকরি কি বলছে হ্যাঁ problem হবে না। তো আমরা আরও তিনটে গাছ লাগিয়ে দেব এইভাবে বললো। আবার আরেকটা কথা মানে বলছিলাম না যে আমাদের আমাদের যে মাঠ টা আছে field যেখানে খেলি আমরা তো ওখানে কিছু কিছু গাছ মরে গেছে হ্যাঁ মানে কি বলবো এবার তো ভাবছি ওখানে কিছু গাছ লাগাবো হ্যাঁ তো কেমন হবে বলতো হম হম হম ভালো হবে। কি বলতো ওই আহ গোটা মাঠ মানে মাঠটার চারিপাশে যদি গাছ লাগানো হয় তাহলে মানে যখন গাছগুলো একটু একটু বড় হবে না তখন ground টা দেখতে আরো সুন্দর লাগবে। মানে আমি একজায়গায় যখন খেলতে গেছিলাম, তখন আমি দেখেছিলাম but কোন জায়গাটা সেটা আমার ঠিক মনে পড়ছে না। but আমি দেখেছিলাম মানে চারি ওদের কেমন বলতো সাজানো সেই design টা মানে চারিধারে গাছ লাগানো আছে ঠিকাছে আর middle একবারে পুরো মাঠের middle এ হচ্ছে মাঠটা, ঠিকাছে তো এত্ত সুন্দর লাগছে মনে হচ্ছে

হম হম তো আমিও ভাবছি মানে কি আমরা যেখানে খেলি তো যে ground এ খেলি তো, আমাদের ওই তোমার bar post এর ধারেরটা মানে একটা কি প্রায় আহ চার থেকে পাঁচ কাটা মতন জমি আছে। তো ওখানে কিছু গাছ লাগিয়ে ছিলাম আগে, তো ওগুলো বেশ বড় হয়েছে দিয়ে দু এক টা গাছ মানে মরে গেছে। ওখানে ভাবছি ওখানে লাগাবো আহ plus যে বললাম যে আমরা একটা মানে বাগান করবো আমি গাছের তো ওর সাথে সাথে যে বললে না যে চারি side এ লাগাতে হবে গাছ ভালো লাগবে। তো ভাবছি ওটাও করবো চারি side এ গাছ লাগিয়ে দেব বেশ ভালো লাগবে আর এমনি আমাদের ground টা ঘেরা আছে এবার ধরো যদি এ চারিদিকে লাগিয়ে দি অতটা problem হবে না। কোনো ছাগলে খেতে পারবে না বুঝলা তো বেশ গাছগুলো বেশ ভালোই হবে। Ground টাও মানে সৌন্দর্য আসবে বুঝলে এইটাই ভেবে নিয়েছি যে, এটাও করবো একসঙ্গে। মানে ওটা ওই বাগানের সঙ্গে এটাও করবো আরকি।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 অবশ্যই অবশ্যই একদম মানে একটাই মানে মানে কি বলবো একটা যদি বাচ্চাকে ছোট থেকে বড় করা যায় না তো তার তাকে তো ঠিক মতো সবকিছু লাগবে। আহ তো গাছ হচ্ছে সেরকম গাছ তো এক মানে গাছের কিন্তু জীবন আছে হ্যাঁ তারাও ধরো হয়তো সবকিছু লাগবে এবার হয়তো

মানে গাছ মানে কি? গাছ মানে হচ্ছে একটা জী~জীবন আরকি। তো ওরও কিন্তু জীবন আছে তো ওকেও সেভাবে সবকিছু লাগবে। এবার হয়তো আমি গাছ গুলো লাগলাম এবার হয়তো তার ভালোভাবে ঠিকমতো যত্ন নিলো না। কি হবে এবার সে মরে যাবে এরকম ব্যাপার। হ্যাঁ অমনি মানে মানুষকে যেমন ধর আহ ব্যবহার করতে হয় বা দেখতে হয়। তেমনি গাছগুলোকে দেখতে হবে তারা মানে same হিসেবে মানে তুই গাছকে যত ভালোভাবে রাখবি গাছও তোকে ভালো ফল ফুল দেবে ঠিকাছে তো সেই হিসেবে গাছকে মানে পুরো মানুষের মতনই treat করতে হয়। আর কি বলতো তোর যত উম তোদের ধর আহ আমি কি বলবো গ্রামের দিকে ধর একটা জিনিস ভালো আছে ধর আহ ধর সবজি তবজি এগুলো থাকে তো তো এগুলো এক কাজ করবি একটা সবুজ dustbin এ ঠিকাছে রেখে দিবি ঠিকাছে নিয়ে ঐগুলো যখন একটু মানে পচে যাবে জিনিসটা তখন ওই মাটিটা তে ওইটা ওই জিনিসটা ছড়িয়ে দিবি ঠিকাছে তাহলে কি বলতো ওই জিনিস থেকে যে মানে যে সারটা তৈরী হয় ওইটা বাজারেও কিনতে পাওয়া যাবে না। মানে এত সুন্দর হবে গাছপালা বা আহ ধর যেকোনো কিছু লাগাবি সবজি বল সবজি থেকে শুরু করে গাছপালা ফুল যা যেকোনো কিছু লাগাবি না পুরো দারুন হবে দেখতে। সেটাই সেটাই একদম ও ও ওদিকে কোনো problem হবে না। কারণ আমার একটা আছে তো ও ধরো অনেককিছু চাষ করে। তোমার যেমন ধরো কপি হ্যাঁ আলু টমেটো তারপরে অনেককিছু চাষ করে। এবার ধরো হয়তো যে তোমার যেমন আলুর কথা বলছি হ্যাঁ যে আলু দেখবা যে গাছ মানে হয়তো এবার দেখবা যখন আলু তুলে নিয়ে তখন দেখবা হয়ত তার আহ পাতাগুলো থাকে একটু মানে ইয়ে হয়ে যায় আরকি মানে শুকিয়ে যায়। তো ওগুলো বেকার পরে থাকে ওগুলো অসুবিধা হবে না। আমাদের মানে ইয়ে আসছে বড়োরা আছে তো চাষ করে। তো ওগুলো নিয়ে নেবো তখন ঐভাবে আর আমি মানে কি বলবো আমি এগুলো জানি আমিও তো করেছি এবার বড়রাও করে। আমাকে বলে যে একটু আয় মানে একটু হাতে হাত দিবি বা এইভাবে করবি। আমিও করতাম আমিও জানি। তো ওদিকে কোনো problem হবে না আশা করি আর এছাড়াও আমাদের অনেককিছু আছে তোমার ধরো, এই যেমন ধরো সেই সার বলে না সার ওগুলো আছে ওগুলো দিয়ে দেব, অসুবিধা হবে না। যখন করবো তখন তো ভালোভাবেই করতে হবে তাইনা